Okay তুমিও ভালো থাকো okay আল্লাহাফিজ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

আচ্ছা এতখন আমি দেখাব যে government task government করে না chart আকারে প্রকাশ করে ঠিক আছে এই chart গুলো অনেক আমরা যে পড়া শোনা করছি

আপনাদের কোন company তে job সে company টা যে আমাদের company January মাসে loss হয়েছে February মাসে লাভ হয়েছে এত টাকা লাভ হয়েছে এত percent loss হয়েছে তার চুরি করার জন্য খুবি সহজ তাই না এখন ওখান থেকে অনেক ধরনের অথবা লাইন তার লাইন আকারে অথবা chart এই যে পাই আকারে অথবা bus chart bar আকারে দেখতে পাবেন অথবা stock chart ঠিক আছে আমরা একটা কলাম কলাম chart টি আমরা নিলাম দেয়ার পর এখন এই যে কলাম একটা কলাম চলে আসছে ঠিক আছে এখন ওই পাশে যখন যতই read করবেন এই পাসে add হবে এই যে আমাদের ই এটা আমাদের মূল টেক ওই যে ওই খানে সব লেখছে তাই না এই চারটা click করার পরে চলে এটা আসে এখন এখানে category serial আছে তাইলে আমরা চাচ্ছি যে দু হাজার আহ কত ষোল সালে আমাদের company উন্নতি হয়েছে দু হাজার সতেরো সালে company কত টুক উন্নতি হয়েছে দু হাজার আঠারো সালে company কত টুকু উন্নতি হয়েছে ক্যালাগর category দিলাম হল যে আহ আমাদের leptop

লেখা থাকবে এইখানে change হচ্ছে laptop mobile মধ্যে আমি আমরা কি আহ mobile cover আছে না c o v e r mobile cover কয়টা বিক্রি কয়টা বিক্রি হয়ছে এখন দেখলাম যে এই পরে এখানে cover এর পরে আমরা আরকি mobile laptop আহ তার পর আমাদের কি আছে, battery ঠিক আছে bar মানে ধরা যায় অনেক কিছু থাকতে পারে এর পরে দেখা গেলো charge ফুরিয়ে গেছে এখন যদি এখানে আপনি চার percent একটু উঠে আছে আপনি যদি এখানে তিন percent দেন আরেকটা ঘরে click করার সাথে সাথে দেখেন আমার এখানে আছে আড়াই percent মানে এই লাল টা এখন আপনি যদি এখানে পাঁচ percent করে দেন এখন আরেকটা ঘরে click করে দেখেন তা হলে just উঠবে বাড়বে ঠিক আছে এর পরে এর পরের টা এই লাইন টা এভাবে mention করা হয় যেমন ধরেন এই যে এটা এখানে এসে আমি যখন পাঁচ লেখলাম আরেকটা ঘরে click করে তাইলে এই খানে যখন আপনি কয় শতাংস লাভ হয়ছে কারন এখনে automatic আশা করি আপনাদের budget তৈরি করতে সমস্যা নাই তাই না okay এটা আমরা কেটে দেয় থাক এখন আমরা জন্য এখানে click করলে আমাদের এর পরে আপনি এই টা পছন্দ না আপনার যে টা পছন্দ সব ধরনের chart আছে আপনি সেই chart টা এখান থেকে নিয়ে নিতে পারবেন chart chart এই chart ওই chart এর পরে আপনাদের কে একটা জিনিস দেখানো রয়ে গেছে যেমন আমি এই লাইনে আসলাম ঠিক আছে এই গুলা আমরা কেটে দিলাম কোন দরকার নেই group এ আসছে না আপনাদের না কালে হত তো আমাদের দেখাছে যে পিছনে একটা লেখা থালে অনেক সময় তাই না এই লেখাটা নিচে এসে লেখা থাকে এঁটাকে বলে watermark তো watermark দিবো কি ভাবে watermark একে বারে সহজ কি ভাবে দিবো

তো আমি এতে click করলাম দেখেন এই যে একটা water mark চলে আসছে এখন এটা তো আমার লেখা নয় আমি আমার নাম লেখব অথবা আপনার নাম লেখব তা হলে কি ভাবে করবেন আহ যেখান থেকে দিয়েছি page layout watermark থেকে এখানে আসার পর এই যে দেখছেন এই খানে কত গুলো লেখা থাকে এখন আপনি যদি এখনে লেখেন আমার নাম n v f h r i sorry ঠিক আছে এর পরে আমি এখানে style change করতে পারব কোন style দিবো বাকা ফাকা skill নাই আচ্ছা যে কয়টা Text ছিলো আমরা দিলাম তার পরে এখানে থেকে automatic হবে f five দেয়ার সাথে সাথে দেখেন এটার box টা আমাদের সামনে তাই না আমি এখন এই যে শুধু MD রাখলাম অথবা just MD M A R U মারো এখন যদি apply করি এখন যদি আপনার সাথে সাথে দেখেন আপনি চাইলেই এটা কি মত নিজের এখন লেখার পিছনে থেকবে

watermark করতে চাই এইভাবে করবো একটা করবার জন্য প্রথমে আপনি যেখানেই থাকেন watermark এখান থেকে watermark একটু আগে দেখাইছি watermark এখন দেখাব watermark pictures এ click করবেন এর নিছে আছে select picture এক্ষন আমি চাচ্ছি আমার সেই ওই যে coat tie পরা ছবি নিয়ে আসি এটা click করলাম enter দেওয়ার পর যখন আমি apply দিলাম আমার ছবি চলে আসলো তার পর দেখা যায় আমার logo টা কোথায় আছে download download এর আহ এই download ভিতরে মনে হয় logo আছে কোথায় আপনার যেখানে আছে সেখান থেকে দিতে পারেন দেখায় এডার জন্য picture watermark দেওয়ার জন্য সেখান থেকে watermark custom এখান থেকে আপনি picture করে select picture এবং আপনার picture টা কোথায় আছে আহ যে কোন এক জায়গা থেকে নিয়ে নিবো download download থেকে করে দিবে picture টা আমাদের এই এইটাই বাংলা লেখা এটাই তার পরে apply এখন কেটে দিলাম দেখছেন নিচের টা একটা keyboard চলে আসলো আচ্ছা এখন আপনি বলবেন স্বাভাবিক range এ আছে কাল এই তিনতে watermark এখান থেকে এসে watermark একদম তা হলে আমি আশা করি আমি আপনাদেরকে watermark এই watermark বুঝাতে পেরেছি

page এর সাথে সম্পর্ক না এ গুলো ব্রডার টা page layout এ এসে সে খান থেকে দেখন এখান থেকে আপনি কি ব্রডার করে just